মজিলা ফায়ারফ্ক্ষ এর পরিচিতি সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল এ আমরা নিম্নলিখিত বিষয় গুলি নিয়ে আলোচনা মজিলা ফায়ারফ্ক্ষ বলতে কী বোঝায়
কেন ফায়ারফ্ক্ষ
সংস্করণ সিস্টেমের আবশ্যকতা ফায়ারফ্ক্ষ ডাউনলোড এবং ইনস্টল করা একটি ওয়েবসাইট এ যাওয়া
মোজিল্লা ফায়ারফক্স বা শুধু ফায়ারফক্স হল একটি বিনামূল্য ওপেন সোর্স ওয়েব ব্রাউসার
এটি উবুন্টু লিনাক্সের একটি ডিফল্ট ওয়েব ব্রাউসারযেটি ইন্টারনেট এর উইনডো হিসাবে কাজ করে
ইন্টারনেট ওয়েব পেজ দেখতে এবং ওয়েব পেজ গুলির একটি থেকে অপরটি যেতে সাহায্য করে
ওয়েব পেজ অনুসন্ধানের জন্য গুগুল ইয়াহু সার্চ কিম্বা বিং ইত্যাদির সার্চ ইঞ্জিন ও এতে ব্যবহৃত হয়
মজিলা ফাউনডেশন নামক একটি অবানিজ্যিক সংস্থায় একটি স্বেচ্ছাসেবক কর্মসূচির দ্বারা ফায়ারফক্স তৈরী হয়েছে
মজিলা সংক্রান্ত বিস্তারিত বিবরণের জন্য mozillaঅর্গ ত়ে যান
ফায়ারফক্স উইন্ডোজ ম্যাক অস্ক্স এবং লিনাক্স অপারেটিং সিস্টেম এ কাজ করে
উবুন্তুর আরো কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউসার এর উদাহরণ হল কনকোয়েরোর গুগল ক্রোম এবং ওপেরা
এই টিউটোরিয়াল আমরা উবুন্টু ১০০৪ ত়ে ফায়ারফক্স সংস্করণ ৭০ ব্যবহার করবো
দ্রুতত গোপনীয়তা এবং অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যার প্রয়োগে ফায়ারফক্স উত্তম মানের ব্রাউসিং সম্ভব করে
এটিতে নানান রকম বৈশিষ্ট্য রয়েছে যেমন ট্যাবড windowsbuilt আইএন স্পেল checkingpop ইউপি blockerইন্টিগ্রেটেড ভেব searchফিশিং প্রোটেকশন ইত্যাদি
গ্রাফিক্স এর দ্রুত উপস্থাপনা এবং উন্নতভাবে পৃষ্ঠা খোলার মধ্যে ফায়ারফক্স দ্রুত ওয়েব ব্রাউসিং করাতে সক্ষম
কোনো প্রতারক ওয়েবসাইট স্পাইওয়ারে এবং ভাইরাসে ট্রোজান্স বা অন্যানো মালওয়ারে আটকাতে এতে নিরাপত্তা এবং গোপনীয়তা সংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্য আছে
এন্ড ইত অফার্স কাস্টমাইজেশন বাই ওয়েস ওএফ add অন্স এন্ড থাউজেন্ডস ওএফ easy to ইনস্টল থিমস ক্রিয়েটেড বাই ইউজার্স
এগুলি হল ফেডোরা উবুন্টু রেড হ্যাট ডেবিয়ান এবং সুসে এর মত লিনাক্স OS এ ফায়ারফক্ষ চালানোর জন্য সিস্টেমের আবশ্যকতা
উবুন্টু ১০০৪ এ ফায়ারফক্ষ ব্যবহারের জন্য নিম্নলিখিত লাইব্রেরি এবং প্যাকেজ গুলি জরুরি
GTK 210 বা উচ্চতর গ্লিব 212 বা উচ্চতর libstdc 43 বা উচ্চতর পাঙ্গো 114 বা উচ্চতর xঅর্গ 17 বা উচ্চতর হার্ডওয়ার হিসাবে পেন্টিয়াম ৪ বা উচ্চতর 512এমবি রাম এবং হার্ড ড্রাইভ এর 200এমবি স্থান প্রয়োজন
সিস্টেম এর আবশ্যকতা সংক্রান্ত সম্পূর্ণ তথ্যের জন্য স্ক্রিন এ প্রদর্শিত ফায়ারফক্ষ ওয়েবসাইট এ যান
000332 000310 এখন স্ক্রিন এ যে অফিশিয়াল ওয়েবসাইট দেখা যাচ্ছে অর্থাৎ mozillaকম থেকে মজিলা ফায়ারফক্ষ ডাউনলোড এবং ইনস্টল করি
এখানে আমরা ফায়ারফক্ষ এর সবথেকে সাম্প্রতিক সংস্করণ দেখতে পাচ্ছি
অথবা আমরা অধিক বিকল্পের জন্য সবুজ স্থানটির ঠিক নীচের এএলএল সিস্টেমস এন্ড ল্যাংগুয়েজেস লিঙ্ক এ ক্লিক করতে পারি
উল্লেখ্য মজিলা ৭০ টির ও বেশি ভাষায় ফায়ারফক্ষ উপলব্ধ করে
একাহ্নে আমরা হিন্দী কিংবা বাংলার মত আঞ্চলিক ভাষার সংস্করণ ও ডাউনলোড করতে পারি
আমরা এখন বিভন্ন আইকন এ ক্লিক করে বিভিন্ন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ ম্যাক বা লিনাক্স নির্বাচন করতে পারি
উবুন্টু লিনাক্সে প্রথনে আপনি যে স্থানে ফাইলটি সংরক্ষণ করবেন সেটি নির্বাচন করুন ই ডিফল্ট হিসাবে আপনার হোম ফোল্ডার এর ডাউনলোডস ডিরেকটরি টি নির্বাচিত থাকে
এখন সেভ ফাইল বিকল্প নির্বাচন করুন এবং পপ আপ মেনু থেকে ওক বাটন টি নির্বাচন করুন
এখন হোম ডিরেকটরি এর অন্তর্গত ডাউনলোডসহ ডিরেকটরি ত়ে ফায়ারফক্স আর্কাইভ সেভ হয়ে যাবে
একটি টার্মিনাল উইনডো খুলুন এবং ডাউনলোডসহ ডিরেকটরি ত়ে যেতে সিডি Downloads কমান্ড লিখুন
এখন এন্টার কী টিপুন
তার এক্সজেএফ firefox 701tarবিজে2 কমান্ড লিখে ডাউনলোড করা ফাইলটির বিষয়বস্তু নিষ্কাশিত করে নিন
এবার এন্টার কী টিপুন
ফায়ারফক্স 70 চালানোর জন্য প্রয়োজনীয় ফাইলগুলি নিষ্কাশিত হতে শুরু করবে
ফায়ারফক্স ডিরেকটরি ত়ে যেতে টার্মিনাল উইনডোত়ে সিডি ফায়ারফক্স কমান্ড টি লিখুন
এবার এন্টার কী টিপুন
এটি আপনাকে ফায়ারফক্স ডিরেকটরি ত়ে নিয়ে যাবে
ফায়ারফক্স ব্রাউসার চালাতে firefox কমান্ডটি লিখুন এবং এন্টার কী টিপুন
আপনার বর্তমান ডিরেকটরি হোম ডিরেকটরি না হলে আপনি এই কমান্ডটি ব্যবহার করে ফায়ারফ্ক্ষ চালাতে পারেন
Downloadsfirefoxfirefox কিভাবে ডিফল্ট হোমপেজ নির্ধারিত করতে হয় ত়া আমরা পরে দেখব
এখন উদাহরণস্বরূপ চলুন আমরা rediffকম ওয়েবসাইট এ যাই যাতে সাম্প্রতিক খবর ও তথ্যাদি পাওয়া যাবে
মেনু বারের নীচে আড্রেস বারে লিখুন160 wwwrediffcom rediffকম ওয়েবসাইট এর হোম পেজ এর বিষয়বস্তু প্রদর্শিত হচ্ছে
এখন এই পেজটি থেকেই আমরা অন্যান্য পেজ এ সেই পেজ গুলির বিষয়বস্তু দেখতে যেতে পারি
আসুন আমরা হেডলাইনস ট্যাব এর ঠিক নীচের প্রথম লিঙ্ক টিতে ক্লিক করি
তাহলে জানা গেল কিবাহ্বে আমরা ফায়ারফক্ষ ব্যবহার করে কোনো ওয়েবসাইট এ যেতে পারি এবং সেখান থেকে আরো বিভিন্ন ওয়েবসাইট এ যেতে পারি
পরবর্তী টিউটোরিয়াল এ আমরা ফায়ারফক্ষ ইন্টারফেস এবং অন্যান্য বিভিন্ন বৈশিষ্ট্য সম্পকে বিশদ জানব
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন হাইপেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইপেন ইন্ট্রো রাধা এই টিউটোরিয়াল টি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ